এবং সাথে একটি পাইপও পড়ে আছে।

জল যাচ্ছে বাইরে খুব অনেকগুলি গাছ ও রয়েছে।

এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে কোনো মুদিমালের দোকানে দুইজন কাস্টমার এসেছে।

এখানে দেখা যাচ্ছে যে একটি বিদ্যালয়।

একটি সাইকেল এর বাউন্ডারি সঙ্গে দাঁড়িয়ে করে রাখা হয়েছে।

তাতে দুইজন এখানে সেলাইয়ের কাজ করছে।

এবং একটি গাড়িও দাঁড়িয়ে রয়েছে।

এই ছবি দেখে মনে হচ্ছে যে একটি রাস্তা দিয়ে একজন মানুষ বাইক চালিয়ে যাছ--

এখানে দেখা যাচ্ছে যে একটি এইচ_ডি_এফ_সি ব্যাঙ্ক নিচ এর ফ্লোরে ।

এখানে দুইটি ঠাকুর এবং দুইটি ময়ূর এবং দুইটা শঙ্খ দেখা যাচ্ছে।

এবং হলুদ কার্পেট ও আছে।

স্কুটি সাথে তিনটি চেয়ার ডাইনিং টেবিলসহ আছে এবং তিনটি পোস্টারও আছে।

বাড়িটা দেখতে খুবই সুন্দর এবং এর ডিজাইন খুব ভালো সুন্দর হয়েছে।

এবং এই আশ্রম দেখতে ভিতর থেকে খুবই সুন্দর।

এটা একটা নীরমহলের ছবি।

এবং এখানে দেখা যাচ্ছে যে দুইটি দরজা আছে।